এখানে একটি পুকুর আছে পুকুরের এপারে একটি আসবেস্টোর দিয়ে দোকান আছে পুকুরের ও সাইড এ একটি পাকা বাড়ি আছে।

এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বড় বড় ছাগল আছে।

চার সাইড দিয়ে ঘেরা আছে এবং অনেকগুলো গাছ আছে।

একজন দাঁড়িয়ে আছে এখানে জিম -এর অনেক রকম যন্ত্রপাতি।

এটি একটি বইয়ের দোকান যার নাম সমীর বুক ষ্টল -ল।